এখানে একটা বুলেট রাখা আছে একটা স্কুটি রাখা আছে ।

ফল রাখা আছে এখানে। আমি রোজ দুপুরে ফল খাই। সকালেও খাই ব্রেকফাস্ট -এ একটুখানি ফল। তাহলে শরীরটা হাইড্রেট হয়ে থাকে।

এইখানে একটি বাস আছে। এখানে একটি লাল রঙের বিল্ডিং আছে। আর এখানে একটি অনেক লম্বা বিল্ডিং আছে। দেখেতো মনে হচ্ছে ফোর্টি টু এটা। কিন্তু জানিনা আমি সো এটা ফোর্টি টু ? নাকি অন্য কোনো বিল্ডিং অন্য কিছুও হতে পারে এটা।

যার বাবা কারখানায় কাজ করে। যাদের নিজেদের মানে কারখানা আছে আরকি। তার বাবা কাকা দুজনেই কারখানার মধ্যে কাজ করে।

এই ফলে তরমুজ আছে। তরমুজও ভেতরের দিকে লাল হয়। তরমুজ খেতেও খুব ভাল হয়।

অনেক কজন নাচ-গান করছে সেলিব্রেট করছে।

এখানে একটা ফুলের দোকানের ছবি আছে যেখানে একটি মহিলা পাস করছে দোকানের সামনে থেকে। আমাদের এখানে অনেকগুনো ফুলের দোকান আছে এমনি যেখানে নানারকমের আলাদা আলাদা ফুল পাওয়া যায় যেমনি ফ্লাওয়ার সানফ্লাওয়ার --

এখানে মেয়েদের কাপড়ের দোকানের ছবি দেওয়া আছে। যেখানে একটি মহিলা কাপড় কিনতে এসেছে। আ -কাপড়ের দোকানে অনেক নানারকমের কাপড় পাওয়া যায়। অনেক ডিজাইনিং ডিজাইনিং আলাদা আলাদা নানারকমেরই কাপড় পাওয়া যায়।

আ এখানে অনেকগুনো বাইক আছে। এটা মনে হয় বাইক রাখার পার্কিং -এর জায়গা। এখানে অনেক আলাদা আলাদা নানারকম লাল-নীল অনেক কালার -এর বাইক আছে স্কুটি আছে এক্টিভা আছে পালসার আছে। নানারকমের অনেক কিছুই আছে এখানে।

এখানে একটা মেয়ে আছে যিনি নাচ করছেন। আমাদেরও এখানে এমনি ডান্স কম্পিটিশন হতে থাকে যেখানে ছেলে মেয়ে নানারকম ব্যক্তিরা এসে তাদের ট্যালেন্ট -গুনো দেখায়। আ কালকে আমাদের এখানে একটা শো হয়েছিল যেখানে এমনি কয়েকটা ছেলেমেয়েরা নাচ করেছিল।

এটা হচ্ছে ফটো টা হাওড়া ব্রিজ -এর। এই আ হাওড়া ব্রিজ -টা আমাদেরই এখানে। আমি হাওড়া ব্রিজ -এর একদম পাশেই থাকি। আমার এখান থেকে দু-পা হাঁটলে হাওড়া ব্রিজ চলে আসে। হাওড়া ব্রিজ -এ সারাদিন ভিড় থাকে। ব্রিজ টা দাঁড়িয়ে আছে কি করে সেটা হচ্ছে একটা মিস্ট্রী ।

এখানে একটা কিচেন আছে। কিচেন -এর মধ্যে একটা আ অনেক সুন্দর ওয়াটার রাখার জায়গা আছে। এ এখানে একটা কফি না নাহলে চায়ের মেশিন আছে। কিচেন -টার মধ্যে নানারকমের প্লেটস আছে কাপ আছে।

এখানে অনেকগুনো মাছ রাখা আছে। চিংড়ি মাছ আরও নানারকমের মাছ একটা স্ক্যানার আছে। মানে মাছের দোকানের ওখানে অনলাইন - এ পেমেন্ট চলে অনলাইন - এ ইউ .পি .আই চলে ফোন পে - র ইয়ে রাখা আছে গুগল পে - ও চলে। আলাদা আলাদা মাছ আছে এবং অনেক টেস্টি টেস্টি মাছ আছে ।

এটা খেলনার দোকান। এখানে আলাদা আলাদা ধরণের খেলনা রাখা আছে। এখানে এরোপ্লেন রাখা আছে বাইক রাখা আছে।